এটা ছাদ ঢালাই ও রাস্তা বানাতে কাজে লাগে।

এছাড়াও বড় বড় অনেক গাছ রয়েছে যে সাইজে অনেকটা বড় ও মোটা।

তাদের মধ্যে কিছু বাইক রয়েছে ও কিছু গাড়ি রয়েছে।

ফলমূলের মধ্যে রয়েছে তরমুজ আনারস ও সবজির মধ্যে রয়েছে কাঁচা কলা আলু ফুলকপি।

এছাড়াও একটি রেকের মধ্যে একটি ঝুড়ি রয়েছে যা পিঙ্ক কালারের।

মাঠের মধ্যে অনেক নোংরা পড়ে আছে।

মন্ডপটির সামোনে একটি সাইকেল রাখা আছে সাইকেলটি নীল কালারের।

এটা একটি চায়ের দোকান। দোকানটির ভিতরে কিছু টেবিল ও চেয়ার বেঞ্চ রয়েছে।

দোকানটির ভিতরে অনেক লাইট লাগানো আছে।

একটি পোস্টার আছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একজন লোক চা বানাচ্ছে।

বাঁদরের বাচ্চাকে দেখতে পাওয়া যাচ্ছে বাঁদরের বাচ্চাগুলো শুয়ে আছে।

এখানে আমি একটি ঝর্ণা দেখতে পাচ্ছি ঝর্ণার চারিদিকে অনেক বড় বড় পাথর আছে।

নদীটির চারিদিকে অনেক মাটি রয়েছে ও অনেক গাছপালা রয়েছে।

এদের মধ্যে দুজন হলুদ টিশার্ট ও একজন খয়েরী টিশার্ট পরে আছেন।

এর রুমের দেওয়াল এক একটি কমলা আরেকটি গোলাপি।

আমি এখানে একটি রুম দেখতে পাচ্ছি রুম এ একজন লোককে দেখতে পাচ্ছি যিনি সাদা শার্ট পরে বসে আছেন।

এখানে ছোট ছোট অনেক সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে।

রাস্তাটি পাকা করা ও পিচ বসানো।

অনেক দূর দূরান্তে অনেক গাছ বড় বড় গাছ গুলো দেখতে পাওয়া যাচ্ছে।

এগুলো চিংড়ি মাছ যতদূর সম্ভবত এগুলোকে গলদা চিংড়ি বলা হয়।